এখানে অনেক প্রকারে মিঠা আছে। লাড্ডু রসমালাই--

এইখানে একটা পুল আছে পুল -টাতে অনেক লোক আছে।

সাইড - এ সাইড -এ অনেক টোটো চলছে।

এই চিত্রটা একটা কফি শপ -এর বটে।

ডিপার্টমেণ্ট অফ জিওগ্রাফি লিখা আছে।

এ দোকান থেকে জিনিস সামান আছে এই দোকানের এখানে পেটিএম --

এই চিত্রটা একটা কাপড়ের দোকানের বটে। এখানে বড়ো বড়ো দুটো বডিস --

সাইড -এ সাইড -এ দু তিনটে লোক বসে আছে। কেউ বলে--

কার্তিক গণেশ এখানে হাত জড়ো প্রণাম করছে।

চারটে টোপর তার এ সাইড -এ সাইড -এ দুটো দুটা করে চামচ রাখা আছে আর একটা ডাব রাখা আ--

অনেকেরই পড়ে আছে সাইড -এ একটা সাদা করা বোর্ড -এ লেখা আ--